কেউ কেউ আ কোনো ধ্যান করছে এখানে বসে। সাইড -এ অনেকগুলো গাছপালা রয়েছে। প্রচুর লাইট রয়েছে।

যেখানে কিনা দেখতে পাচ্ছি যে সূর্যটা আসতে আসতে স সমুদ্রের কোলে ঢোলে পড়ছে আর সমুদ্রের সুন্দর জল দেখতে পাচ্ছি ওপাশে ধু ধু করছে প্রান্তর।

এটি একটি বাজারের ছবি আর.আই.সি. বাজার। দু খানা বস্তা রয়েছে।

দিনটি খুবই সুন্দর লাগছে সাইড থেকে আরেকটা নৌকা আসছে সাদা কালার এর।

যেই এ.টি.এম. -এ একটি লোক লাল কালার -এর ফতুয়া পরে ঢুকছে ।